উমএখানে নীল আর সাদা রঙের বেলুন দেখা যাচ্ছে। চার্চ -এর উপরে একটা সিম্বল রয়েছে চার্চ -এ ।

উম কয়েকটা বেঞ্চ রয়েছে। বেঞ্চের ম বেঞ্চ রয়েছে। টিচার আ কিছু লিখছে বোর্ডের মধ্যে। লিখে পড়াচ্ছে।

জিম রুম এটি যেখানে জিমের কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে এবং একটি লোক যিনি প্রেসিং করছেন হাতে বল নিয়ে বল -টার কালার গ্রিন এবং লোকটি হোয়াইট কালার - এর একটি গেঞ্জি পরে আছে।

মেয়েটি রেড কালারের প্যান্ট এবং হোয়াইট কালারের একটা গেঞ্জি পরে এবং ব্ল্যাক কালারের টুপিও পরে আছে ব্ল্যাক কালারের জুতো।